এই ছবিতে একটি রাস্তা দেখতে পাচ্ছি রাস্তার সামনে একটি লোককে সাইকেল হাতে নিয়ে যেতে দেখা যাচ্ছে।

এখানে বিল্ডিং টি তৈরি হচ্ছে তাই বিল্ডিং টির সামনে বাঁশ দিয়ে --

এবং জমিটি একটি জল দিয়ে ভেজানো অবস্থায় রয়েছে।

এক কিছু অটো ও দেখতে পাওয়া যাচ্ছে এবং একটি অটো তে কাজ চলতে দেখা যাচ্ছে। .